যেগুলোতে বাচ্চারা রাইডস হিসাবে চড়তে পারে এবং এখানে ছুটির দিনে তাদের বাবা মার সাথে সময় কাটাতে পারে।

ফল ক্রয় করতে পারেন এবং দোকানদারও বসে রয়েছে ভিতরে ফল বিক্রি করার জন্য। এই ফলের দোকানটি একটি জনবহুল ওও এরিয়া -য় রয়েছে।

জনবহুল রাস্তার দৃশ্য। রাস্তার পাশে একটি মসজিদও রয়েছে এবং বিভিন্ন ধরণের ছোট থেকে বড়ো গাড়ি বাইক স্কুটি বিভিন্ন পথচারী মানুষ সেই রাস্তা দিয়ে যাতায়াত করছে। তাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে অথবা যে যা যার কাজ করছে। এটি একটি ব্যস্ত জীবনের জনবহুল এরিয়া -র ছবি।